এটা একটা ফাকা জায়গা দেখে মনে হচ্ছে পাহাড় অঞ্চলের হ্যাঁ দুই থাটে পাহাড় মাঝ খান থেকে একটা রাস্তা বার হয়ে গেছে লোকজন তো ভুলেও দেখা যাচ্ছে না অ্যা ঝার তো অনেক হাই লেভেল -এর জঙ্গল মনে হচ্ছে ।

এটা বিয়া বাড়ির একটা প্যান্ডেল বিশাল বড় যেখানে ডু বিভিন্ন ধরনে লোক এখানে খেতে আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের এত জিনিসপত্র লাইটিং যেখানে হাই ফাই লাইটিং যাকে বলা হয় ।

এটা যাচ্ছে দেখা যাচ্ছে আর টোটোর মধ্যে টাইগার ও দেখা যাচ্ছে।

এটা একটা বই এর লাইব্রেরি দেখে মনে হচ্ছে বিশাল বড় লাইব্রেরি এখানে মানুষের জীবনের যত বই এখানে হয়ত উম আছে দেখে মনে হচ্ছে মানে যে কোনো বই আপনার গল্পের বই বলেন পড়ার বই বলেন আহ বিভিন্ন ধরনের ।